এখানে একটি স্টেডিয়াম দেখতে পাচ্ছি উম মাঠের মধ্যে উম দুদল উম ফুটবল খেলছে |

আর জলের চারপাশে ব প্রচুর ই বিভিন্ন রকমের গাছপালা দেখতে পাচ্ছি।

এই রাস্তার সাইডে একটি আহ বাড়ির দেওয়াল পাচ্ছি ওপরে টিনের ছাওনি দেওয়া আছে একটি দরজা দেখতে পাচ্ছি আর সাইন দাওয়ালের মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে পতঞ্জলির।